এখানে অনন্ত লোক দুয়ার মন্দিরের একটা গেট আমরা দেখতে পাচ্ছি যেটা কিনা একটা শ্মশান কালী মন্দির এবং এখানে দেখতে পাচ্ছি যে উপরে বিল্ডিং তৈরি হচ্ছে কিছু-ও-ও স্ট্রাকচার বানানো আছে তার।

এখানে আমরা একটা ঐতিহাসিক স্থান লক্ষ্য করতে পারছি।

রয়েছে এবং টোটোতে কিছু ভদ্রমহিলা যাচ্ছে তাও লক্ষ্য করতে পারছি। পিছনে আর একটি টোটো আসছে সেটাও দেখা যাচ্ছে। কিছু সাইকেল -ও দাঁড়িয়ে আছে।

নটা চেয়ার আমরা দেখতে পাচ্ছি এবং নটা ডেস্ক আমরা সামনে থেকে লক্ষ্য করতে পার--

একটি বিয়েবাড়ির অনুষ্ঠানের সুন্দর ফটো শুট করার জায়গা আমরা লক্ষ্য করতে পারছি।

এবং কিছু ফুল স সামনে গেট এ লাগানো আছে এবং কিছু সুন্দর ডেকোরেশন করা হয়েছে বাইরে একটি চেয়ার রাখা আছে সবুজ কার্পেট পাতা।

এবং উম সামনে একটি ফুলের টব এবং একটি গাছের আঃ টব দেওয়া রয়েছে এবং ফ্লোর -টা সাদা। ওপরের আঃ ফ্লোর টা সাদা।